আর ছেলেটির পরনে একটা ব্লু কালার এর টি শার্ট আর জিন্স । ওরা পাথরের মাঝখানে দাঁড়িয়ে একটা ছবি তুলছে।

মাঠটি ফাঁকা মাঠটিতে কিছু নেই।

একটি মডেল এর মধ্যে যা-আ কুর্তি আর লেগিন্স পড়ানো আ--

লাল কার্পেট এর ওপর দিয়ে ওরা হাঁটাহাঁটি করছে।

এখানে ভেতরে একটি লোক বসে রয়েছে।

সম্ভবত ওরা কিছু খাওয়ার চেষ্টা করছে ।

রাস্তার ওই পার দিয়ে একটি সোজা রাস্তা গেছে।

চার্চ এর রংটি অফ হোয়াইট কালার এর।

ওই পাশে একটি লোক পিঙ্ক কালার এর জামা পরে দাঁড়িয়ে রয়েছে।

সামনে দিয়ে একটি লোক যাচ্ছে।

একটি একটি যোগা ক্লাস ।

আর হোয়াইট কালার এর বর্ডার দেওয়া।

মায়ের দশ হাত মূর্তি রয়েছে।

তার সাথে হোয়াইট এর সাথে স্কাই কালার এর একটা কাজ করা রয়েছে।

আশেপাশে আরো দেব দেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে।

এখানে বহু মানুষ জন আসছে এসেছে প্রে করতে।

আর প্যান্ট পরে আছে। এই পার্ক এর দেওয়ালে একটি মিকি মাউস এর একটি ছবি রয়েছে।

বেশ কিছু লোক চেয়ার -এ বসে খেলা দেখছেন।

মহিলাগুলি তিন জনের মধ্যে প্রথম জনের--